নমস্কার
জিচেমপেইন্ট এ ফরমেশন ওএফ বন্ডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব বিদ্যমান বন্ধনে বন্ধন যুক্ত করা
বন্ধন সাজানো
স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করা
ইন্ভার্স ওয়েজ হ্যাশেস যোগ করা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি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
ইথেন কাঠামোর সাথে নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলেছি
এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর করা দেখি
ইথেনের কাঠামো কপি করে তা ডিসপ্লে আরিয়া তে দুইবার পেস্ট করুন
সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুলে টিপুন
এখন ইথেনের কাঠামোতে টিপুন
কাঠামো কপি করতে CTRL C টিপুন এবং কাঠামো পেস্ট করতে CTRL V টিপুন
দুটি কাঠামো একে অপরের উপরে রয়েছে
দ্বিতীয় কাঠামোটি এখন সরিয়ে আনি
কাঠামোর উপর কার্সার রেখে এটি মাউস দিয়ে টেনে আনুন
কাঠামোতে কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন লক্ষ্য করুন
একক বন্ধনকে দ্বি বন্ধনে পরিবর্তন করি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
দ্বিতীয় ইথেনের বিদ্যমান বন্ধনে টিপুন
এখানে একক বন্ধন দ্বি বন্ধনে পরিবর্তিত হয়েছে
হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 4 হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল ইথিন এরপর একক বন্ধনকে ত্রি বন্ধনে রূপান্তর করি
তৃতীয় ইথেনের বিদ্যমান বন্ধনে দুইবার টিপুন
এখানে একক বন্ধনকে ত্রি বন্ধনে পরিবর্তিত হয়েছে
হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 2 হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল ইথাইন এখন কাঠামোগুলির নাম লিখুন
এড ওর মডিফাই a টেক্সট টুলে টিপুন
কাঠামোর নীচে টিপুন
কাঠামোগুলির নাম দিন ইথেন ইথিন এবং ইথাইন এরপর টেট্রাহাইড্রাল জ্যামিতি সম্পর্কে শিখি
কাঠামোটি সরিয়ে আনি
সকল অবজেক্ট নির্বাচন করুন
সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুলে টিপে কাঠামোটি টেনে আনুন
এটি টেট্রাহাইড্রাল মিথেনের কাঠামোর স্লাইড
সকল বন্ধনের দৈর্ঘ্য 109 এংস্ট্ম এর সমান
টেট্রাহাইড্রাল মিথেনের কাঠামোতে সকল বন্ধনের কোণ 1095 ডিগ্রী হয়
এখন টেট্রাহাইড্রাল ইথেনের কাঠামো আঁকি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
ডিসপ্লে আরিয়া তে গিয়ে অনুভূমিক ভাবে বন্ধন রাখুন
প্রতিটি বন্ধনের প্রান্তে তিনটি বন্ধন আঁকুন
টেট্রাহাইড্রাল জ্যামিতি গঠন করতে বন্ধন আঁকুন
প্রতিটি প্রান্তে টিপুন
তারপর বিভিন্ন দিকে তিনটি বন্ধন আঁকুন
একইভাবে অন্যান্য প্রান্তে আঁকি
প্রতিটি প্রান্তে হাইড্রোজেন পরমাণু যোগ করতে বড় হাতের H টিপুন
একটি সাবমেনু যাতে H নির্বাচন করব
এখন H পরমাণু টুল বাক্সে দেখায়
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
হাইড্রোজেন পরমাণু জুড়তে সকল প্রান্তে টিপুন
এখন ইথেনের কাঠামোতে স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করি
স্টিরিও রাসায়নিক বন্ধন নিম্ন টুল বাক্সে উপলব্ধ এড a ওয়েজ বন্ড এড a হাশ বন্ড এড a স্কুইগল বন্ড এবং এড a ফোর বন্ড
এখন এড a ওয়েজ বন্ড ব্যবহার করে ইথেনকে স্টিরিও রাসায়নিক কাঠামোতে বদলান
এড a ওয়েজ বন্ড এ টিপে তারপর সকল বন্ধনে টিপুন
এখন পরিবর্তন লক্ষ্য করুন
এড a হাশ বন্ড এ টিপে তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
এখন ইনভার্ট ওয়েজ হ্যাশ সম্পর্কে ব্যাখ্যা করব
এডিট মেনুতে যান এবং প্রেফারেন্স এ টিপুন
জিচেমপেইন্ট প্রেফারেন্স উইন্ডো খোলে
ইনভার্ট ওয়েজ হাশেস চেক বাক্সে টিপুন
এটি করলে ওয়েজ হ্যাশ বন্ধন স্বাভাবিক নিয়ম অনুসরণ করবে
বন্ধনের শুরুতে এটি সরু হয় এবং অপর প্রান্তে বিস্তৃত হয়
এটি সঠিকভাবে বন্ধন দেখতে সাহায্য করে
জিচেমপেইন্ট এ ডিফল্ট নিয়ম হল বিপরীত কারণ এটি পরিপ্রেক্ষিত নিয়মের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ
হাশ বন্ধনে পরিবর্তন লক্ষ্য করুন
ক্লোজ বোতামে টিপে উইন্ডো বন্ধ করুন
ইথেনের বন্ধনকে এড a হাশ বন্ড এ পরিবর্তন করুন
এড a হাশ বন্ড এ টিপুন
এরপর সকল বন্ধনে টিপুন
ফাইলটি সংরক্ষণ করুন
টুলবারে সেভ থে কারেন্ট ফাইল আইকনে টিপুন
সেভ এএস ডায়লগ বাক্স প্রর্দশিত হয়
ফাইলের নাম দিন ফরমেশন ওএফ বন্ডস সেভ বোতামে টিপুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি বিদ্যমান বন্ধনে বন্ধন যোগ করা
বন্ধন সাজানো
স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করা
এবং ইনভার্স ওয়েজ হ্যাশ যোগ করা
নির্দেশিত কাজ হল প্রোপেনকে প্রোপাইনে রূপান্তর করা
প্রোপেন এবং বিউটেনের কাঠামো আঁকা
স্টিরিও রাসায়নিক বন্ধন প্রদর্শন করা
আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorg What a Spoken Tutorial এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ